এই ছবিটা আমি একটা স্টেশন এর মত দেখা যায়।

এই ছবিটার সাইডে সাইডে বড় জঙ্গল দেখা যায়।

সামনে একজন দাঁড়িয়ে ফটো তুলতেছে তার জন্য একটা ছবির মত দেখতাছে।

এই ছবিটে এম একটা বড় নোডির মোটো একটা জল দেখা যায় এখানে পাথর দিয়ে সিমেন্টের ডিজাইন বানানো আছে।

জলের পাইপ -ও দেখতাছি আমি এখানে আর --

এদিকে সাইটে ফুলের গাছ আছে লাল কালারের ফুল খুবই সুন্দর এখানে।

এখানে দোকানের মধ্যে চিপস আছে কোল্ড ড্রিংসের খালি বোতলস আসে।

নির্মল বিশ্বাস এ চিহ্নে ভোট দিবেন কে লেখা আছে এখানে অনেক বড় ঘরও দেখতে পারতাছি আ হলুদ কালারের।

এই ছবিটায় এ-একটা রোড দেখা যায় রোডের--

এই ছবিতে একটা ফার্মাসির শপ দেখা যায়।

গরু এখানে যাব তাদের দানা যাবড়া খাইতেছে একটা জায়গাটা রাখা হয়েছে যাবড়াটির--

চাইরট্যা টেবল সাজানো আছে।

আকাশটার কালার আর বাড়িটার কালারও অনেক আলাদা করে দেখা যাইতাছে এইটা।

আর এখানেও কালার দেওয়ার জন্য আছে।

পিছনে অনেকটা জি-জিম করার জন্য জিনিস আছে লাইট টাইট আছে।

আর দুকানের এখানে একটা ছবি আছে মেয়ের ছবি।